একটি খুঁটি লক্ষ্য করা যাচ্ছে।

তার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটি বসার জায়গা লক্ষ করা যাচ্ছে।

উপরে একটি পোস্টার লাগানো রয়েছে।

দোকানটি ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে লক্ষ করা যাচ্ছে।